এবং একটি টেবুল দেকা যাচ্চে এবং একজন মহিলা--

বেঞ্চি আর ওপাশে রাকা জলের বোতল একটি রাকা পাশে অনেকগুলো লাইটও জ্বলছে।

উপরো দেখা যাচ্ছে রাকা লাইটও জ্বলছে বিতরে ।

এবং একটি জগও রাকা পানির।

একানে একটি দৃশ্য দেকা যাচ্চে।

উপরের দিকে জানালার মতন দেখা যাচ্ছে।

এখানে একটি দৃশ্য দেখা যাচ্ছে।

একানে একটি দোকানের দৃশ্য দেখা যাচ্চে।

সবুজ রঙ্গের গেঞ্জি পরা এবং--

এখানে একটি ঘরের দৃশ্য দেখা যাচ্ছে এবং তিনটি জানালাও দেখা যাচ্ছে।